এবং ইট দিয়ে অনেক ধরণের বসার জায়গা ও ভালো ভাবে ঘেরা রয়েছে এবং সামনেই একটি চায়ের --

এবং একটি পাখা লাগানো রয়েছে। এই বাড়ির মধ্যে কোনো লোকজন নেই।

গির্জা ঘরটি খুবই পুরোনো দেখে মনে হ--

এই ছবিটিতে আমরা একটি অনেক বড়ো-ও বাড়ির --

কালো রঙের গরু দেখতে পারছি যে গরুটি বাধা রয়েছে গরুটির দুটি বড়ো বড়ো সিং আছে ।

যেই শোরুম এ বিভিন্ন ধরণের বুলেট রয়েল ইনফেইলেড বাইক দাঁড় করানো হয়েছে বাইক -গুলি খুবই সুন্দর যেগুলির মধ্যে কালো নীল ও লাল রঙের বাইক রয়েছে--

হসপিটাল যেই হসপিটাল -এ গৃহপালিত পশু ও প্রানীদের চিকিৎসা করা হয় ।| এই হসপিটাল -এর মধ্যে দুটি ডাক্তার একটি কুকুরকে --

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি অনেক বড়ো স্কুল বিদ্যালয়।

এবং অনেক ধরণের গাছপালা সবুজ গাছ খুবই সুন্দর করা তুলছে এই দৃশ্--

দুজন মিস্ত্রি কাঠের উপর বসে রয়েছেন এবং দুজন মিস্ত্রি তাদেরকে সাহায্য করছেন মিস্ত্রি গুলি মাথায় গামছা বেঁধে--

এবং ফাঁকা জায়গাটির একপাশে কিছু বাড়ি সাদা রং এর বাড়ি এবং একপাশে--